এটি একটি গাড়ির শোরুম যেখানে দেখা যাচ্ছে দুটি চার চাকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং একটি গাড়ি সারাই হচ্ছে।

এবং তার তাকে বেশ কিছু প্যাকেটের মধ্যে জামা কাপড় রয়েছে । একটি দেয়াল ঘড়িও এখানে রয়ে --

এটি একটি রাস্তারাস্তার পাশে দেখা যাচ্ছে একটি ধরন গেট রয়েছে।